হ্যাঁ, কিছুদিন আগে promotion হয়েছে। promotion হলে তো বর্তমানে আমি quality analysis

ভালো ভালো ভালো promotion হতে থাকলেই ভালো, না? হ্যাঁ, সেটাই। কামের জন্য এখন কামের pressure যত ইয়ে হয়ে যায় মানে

অইটা তো বাড়বেই। ছেলে মানুষ যখন। হ্যাঁ, সেটাই। আমাদের এখানেও actually কী হয়েছে, আমাদের এখানেও যখন তুফান এসেছিলো না,

তো তখন আমাদের বাড়িতেও অনেক ধরনের অনেক বড় বড় গাছ পড়েছে। তো ঘর বাড়িও অনেক নষ্ট হয়েছিলো। তো তার জন্য সেটাতে আবার ওখানে renovation করানো হলো।

actually weather টাই অনেক খারাপ। এই weather টাতে যে মানে মানুষের কতটা loss হয় সেটা ভেবেই আমি তোমায় তখন ব বলছিলাম, যে গরিব মানুষদের যে কী হয়। আমরা তো একটা চাকরি-বাকরি করছি but যারা দিনের কাজ করে তাদের জন্য যে কতটা difficult হয়ে যায়। difficulties অনেক। ওরা ঘর বানাবে না ঘর চালাবে, সব দিকে খরচা। বুঝি নি কি বললে। বললাম বৃষ্টির দিনে অনেক বৃষ্টি হয়। হ্যাঁ, হ্যাঁ ওইটা তো না থামা মানে ওইটা। শুরু হলে আর থামতেই চায় না। আচ্ছা। ভালো না এইদিকে। হ্যাঁ, মানে আসা আসার তো মন আছে। কিন্তু কখন আসবো জানিনা সেটা। কিন্তু আসবো। একবার না একবার। আসো, আসো। এসে ঘুরে যাও আরকি। হ্যাঁ, নিশ্চয়ই আসবো। বৃষ্টি টা অল্প কমলে planning টা করো। হ্যাঁ বৃষ্টি কমলে। মে মাসের পরে দিয়ে করো, তখন একটু কমেই যায়।

একটু উম বৃষ্টি টা কমলে আজকে তা হলে আমরা তখনই চলে আসবো আরকি। আর বিয়া-টিয়া কবে করছো? না time আছে এখন তো সময় হয় নি. করবো, করবো। কিছু সময় পরে করবো। আর উম এতোটা জলদি করাটা সম্ভব হয় না, না? ঠিকঠাক করে, বাড়িঘর ঠিকঠাক করে, সবকিছু করে, তারপর করবো।

বাড়ির কাজ কি আজকে? হ্যাঁ নিশ্চয়ই। বাড়ির কাজ করছি, হয়ে যাবে কিছুদিন পর। হ্যাঁ, সেটাই। বিয়ের খবর পাবো না? হুম, সেটাই। নিমন্ত্রণ টা কি নিজেই নিয়ে নেব? হ্যাঁ, নিশ্চয়ই। তুমি নিজে নিয়ে নিতে পারো।

সব সময় মানে আমরা উম দূরে থাকলেও চলে আসবো কোনো কঠিন পরিস্থিতিতে। আচ্ছা ঠিক আছে, চলো bye হ্যাঁ? bye